পাথরের চারপাশে সবুজ গাছপালা দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি খোলা মাঠ দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি প্রাকৃতিক দৃশ্য দেখানো হয়েছে।

এই ছবিটিতে একটি ফাঁকা জায়গা দেখা যাচ্ছে ।

জিমের চারোপাশে জিমের অনেক সামগ্রী রাখা দেখা যাচ্ছে।

জলাধারের পাওটি সিমেন্ট দিয়ে তৈরি।

বর্তমান এই ছবিতে দিনের সময় দেখানো হয়েছে।

রুমের ভেতরে থাকা রিসেপশন ডেস্কটি কালো এবং সাদা রঙের।

রিসেপশন ডেস্কের পেছনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন।

নৌকার গায়ে হলুদ আর নীল রঙের ডিজাইন রয়েছে।

মসজিদের গেটের ওপরে সবুজ রঙের গম্বুজ রয়েছে।

শোরুমের সামনে অনেকগুলো বাইক সাজানো রয়েছে।

বর্তমান এই ছবিটিতে দিনের সময় দেখানো হয়েছে।

দেখানো ছবিটিতে ভবনের জানলাগুলো বন্ধ রয়েছে ।

এই ছবিতে একটি উন্মুক্ত জিম দেখা যাচ্ছে।

ছবিতে একটি সাইনবোর্ডে ব্যায়াম শালা অপেন জিম লেখা আছে।

এই ছবিতে এট্টি লাল রঙের ভবন দেখা যাচ্ছে।

ভবনের সামনের ভাগে একটি সবুজ রঙের খোলা মাঠ দেখা যাচ্ছে।

এই ছবিতে একটি পাকা রাস্তা দেখা যাচ্ছে ।

রাস্তার পাশে খোলা জমি রয়েছে।

ভবনের মাঝ ভাগে একটি লাল এবং সাদা রঙের সাইনবোর্ড দেখা যাচ্ছে ।

জিমে রাখা জিমের সামগ্রীগুলির রং প্রায় হলুদ এবং কালো।

ব়্যাগের উপরের তাকে আপেল রাখা আছে।

এই ছবিতে একটি ব্যাকারির শোকেসের দৃশ্য দেখানো হয়েছে ।

বেকারিতে বিভিন্ন প্রকারের খাবার সাজানো আছে।

ছবিতে রঙিন চাদর দিয়ে দোকান সাজানো হয়েছে।

ভবনের সামনের ভাগে একটি বড় ফুলের বাগান রয়েছে।

শোকেস -টির উপরের তাকগুলোতে বল ও স্পোর্টস সামগ্রী রাখা হয়েছে।

চকেসটির নীচের তাকগুলোতে রঙিন পোষাক সাজিয়ে রাখা হয়েছে।